এই ফটো -টা রোড -এর সামনে একটা সাদা বিল্ডিং -এর বটে | বিল্ডিং -টার দু তোলা বিল্ডিং আছে ।

আর দু তিনটা পার্কিং -এ অনেক প্রকারের গাড়ি লাগাইছে। যেরকম একটা লাল গাড়ি লাগাইছে একটা হলদে গাড়ি লাগাইছে একটা কালো গাড়ি লাগাইছে।

আর এই গাছ তো তে লাইটিং লাইট জোরে আছে | অনেক প্রকারের আর যে সবুজ ঘাসটো--

সব মেশিন -টো লোহার বোনে আছে | আর এই ঘরটো সাদা রঙে পেইন্টস করা আছে | আর ঐটায় দুটা চার পাঁচটা বক্সও রাখা আছে | আর যে কে--

উহার বডি -টো খুব ভালো দেখাচ্ছে আর দেখেন ইহার সাইড -এ--